এই ছবিটিতে দুটি টোটো দেখতে পাচ্ছি যে টোটো দুটির সামনে ফুল দিয়ে সাজানো রয়েছে।

এই ছবিটিতে কয়েকজন মহিলা রয়েছে যেখানে তারা উল্টো হয়ে পা দুটো উঁচু করে ব্যায়াম করছে।

এই নৌকোটির ওপরে ওয়াসা জায়গাও রয়েছে এখানে আকাশটা নীল আর সাদা হয়ে রয়েছে।